হ্যাঁ ragging বলতে দেখো আগে ragging হতো এখন সে রকম হয় না আর engineering college এ ragging হলো মানে না হলো মানে সেটা কিন্তু কেউ বলবে না যে না যে তাহলে কেউ জানতেই পারবেনা যে এটা engineering college কারণ হচ্ছে engineering college এ একটা এমনই জিনিস আছে যে ragging না করলে না ছেলে মেয়েদেরকে কি কারণে শক্ত করবে সেটা বোঝা যায় না

আচ্ছা মানে শুধু ধর এই ধর আমাকে ডাকল বা ragging করল তো শুধু intro টাই তো করে তাই না হ্যাঁ তোমাকে ডাকলে তোমাকে বলবে যে নিজের introduction টা দিতে দেখে যে তারা যে নতুন ছেলেমেয়েরা কোথায় থেকে এসেছে তারা কি ঠিকঠাক করে মানে নিজেকে introduce করতে পারে কিনা সেইটুকু ragging বলতে সেরকম কিছু বাজে ragging করে না সেটাই আমি তো বড্ডই ভয় পাচ্ছিলাম যে যদি কোন কিছু উল্টো উল্টো ধরনের কোনো ragging যদি করে তো যাইহোক ভালোই হলো তুই তো এখন ওই college এ যাচ্ছিস পড়ছিস আর তোর চেনা জানাও অনেক আছে তো যাইহোক আমার কোন অসুবিধা হবে না

আমি ভাবছি যে কোন department নিয়ে পড়াশুনো করলে বেশি ভালো হয় বলতো আমি না কিছু বুঝে উঠতে পারছি না আচ্ছা সেটা ঠিক বলছো বুঝতে পার মানে অনেকেরই আছে যারা প্রথমে engineering করার আগে ভাবে যে কি করে কি করব কোনটা করলে ভালো হয় তো তুমি ভবিষ্যতে কি করতে চাইছো তোমার কি মনে হয় যে তুমি এখানে থেকে কাজ করতে চাইছো না বাইরে কোথাও গিয়ে কাজ কর

দেখো আমি একটা কথা বলতে যখন তুমি বলছো বাইরে কোথাও যেতে পারবে না তুমি যখন ওখানেই বসে পড়বে মানে তুমি এখানেই থেকে কিছু কাজ করতে চাও তাহলে তো আমার মনে হয় যে তুমি civil নিয়ে পড়তে পারো আচ্ছা মানে civil নিয়ে পড়লে আমার ভালো হবে তাই তো হ্যাঁ তুমি civil নিয়ে পড়তে পারো তাহলে খুব ভালো হয় কারণ হচ্ছে দেখো আমার আমি যেমন computer science নিয়ে engineering করছি ঠিক আছে তো আমার কিন্তু ইচ্ছা আছে আমি পশ্চিম বাংলার বাইরে গিয়ে কিছু একটা job করব বলে আচ্ছা তোর বাইরে যাওয়ার পরিকল্পনা আছে হ্যাঁ আমি তো out of west bengal গিয়ে আমি কিছু একটা কাজ করতে চাই আর তুমি যখন বলছো যে তুমি যেতে পারবেনা বাইরে তো তুমি এই civil নিয়ে করাটাই ভালো কারণ হচ্ছে তুমি ধরো civil নিয়ে ভালো করে পড়ে নিতে পারলে তুমি আলাদা ভাবে autocad শিখে যদি নাও তাহলে কি হয় তুমি এখানে সমস্ত জায়গায় plan pass করতে পারবে তারপর promoter এর কাজ করতে পারবে তুমি এই সব করতে পারবে তাহলে কি তোমাকে কোথাও বাইরে যেতে হবে না তুমি এখানেই বসে সব কিছু সেটা ঠিকই বলেছিস civil নিয়ে পড়াশোনা করলে এটা একটা সুবিধা আছে যে গুলো শুধু বড় বড় যেসব building গুলো হচ্ছে এখন promoter যেসব এখন নতুন হচ্ছে জায়গায় বিষয়ে সেগুলোতে আমি আরামসে এখানে বসে কাজ করতে পারবো হ্যাঁ সেটা স্বাভাবিক তুমি সেটা করতে পারবে তারপর তুমি যদি কোনো সরকারি line এ যেতে চাও তাহলেও তুমি করতে পারো যেমন কি তুমি mechanical হলো বা electrical হলো এগুলো কে নিয়ে যদি করো তাহলে তুমি তুমি তোমার railway তে চাকরি পেতে পারো হ্যাঁ এটাতো শুনেছিলাম যে এই গুলো নিয়ে পড়লে railway র চাকরির পাওয়া যেতে পারে একটু খাটতে হবে পড়াশোনা টা ভালো করে করতে হবে অনেকগুলো পরীক্ষা আছে ওগুলো দিতে হবে দিলেই যদি ভালো যদি rank করতে পারি তো অনায়াসে চাকরিটা হয়ে যেতেও পারে হ্যাঁ হ্যাঁ সেগুলো হয়ে যায় খুব ভালো কিন্তু তুমি যখন এই মানে plan করেই নিয়েছো যে ওয়েস্ট বেঙ্গল এর বাইরে যাবে না নিজের এইখানটাতে ছেড়ে যাবে না তাহলে আমার মনে হয় যে তুমি ওই civil নিয়েই পড়াশোনাটা করো আমিও সেটাই ভাবছিলাম এমন কি বাড়িতেও আলোচনা করছিলাম আমার মামার সাথে যে কি নিয়ে পরলে কোনটা ভাল হয়

এইতো এই পঞ্চায়েতের office এ দিয়েই চাকরি পেয়েছে ভালো পড়াশোনা তে হ্যাঁ তো যাই হোক তো মামা বলছে civil নিয়ে পড় উহ এমনিতেতো সবই তো ভালো এবার পড়াশোনার ওপর ধর depend করছে হ্যাঁ হ্যাঁ সেটা ঠিকই কথা বলেছে তো যাই হোক যে তুমি যেটা নিয়ে পড়তে চাইছো তুমি সেটা নিয়েই পড়বে কোনো অসুবিধে নেই হ্যাঁ তোমাকে আর একটা কথা বলে রাখি তুমি যখন আসবে এখানে ভর্তি হতে তখন তো তুমি আমার সঙ্গে যাবে কিন্তু তুমি আমাকে একটা বার scholarship এর ব্যাপারটাকে মনে করাবে তাহলে কি হয় আমি তোমাকে mam এর সঙ্গে কথা বলিয়ে দেবো বা sir এর সঙ্গে কথা বলিয়ে দেবো সে তোমার scholarship এর ব্যবস্থাটা করে দেবে আচ্ছা মানে scholarship এরও ব্যবস্থাটা আছে এটাতো জানতাম না হ্যাঁ scholarship এরও তোমার ব্যবস্থা আছে তুমি যদি ওটা apply করো তুমি অনেক টাকা পাবে আচ্ছা মানে আমার টাকা দিয়ে আমি পড়াশোনাটা করতে পারব হ্যাঁ তুমি যদি scholarship apply করো তুমি এতটাই টাকা পাবে যে তুমি তোমার পুরো engineering এর টাকাটা তোমার scholarship এর টাকা থেকেই বেরিয়ে যাবে সেটাই আচ্ছা তাহলে scholarship এর যদি আমি ওটা from টা fill up করি তারপরে college ও তো করতে হবে নাকি হ্যাঁ তুমি co~college এ করতে হবে কিন্তু সেটা তোমার college এর sir রা করে দেবে তোমাকে sir রা বলে দেবে কিভাবে কি করতে হয় সেটা তোমাকে নিজের থেকে করতে হবে বা তুমি যদি না পারো নিজের থেকে করতে তাহলে তুমি cyber cafe তে যাবে ওইখানে সমস্ত কাকুরা যারা থাকে বা দাদা রা যা বা দিদিরা অনেকতো জায়গায় মেয়েরাও কাজ করছে এখন তো ওদের মপধ্যে কাউকে একজনকে বলবে তো ওই আরকি করে দেবে হ্যাঁ এইটা করলেও করা যেতে পারে তা তোর এক কাজ কর তাহলে তুই তো তুই কথা বলে দেখিস একবার sir বা mam এর সাথে যে এখন scholarship এর from টা চলছে কিনা তাহলে apply করে দেবো

হ্যাঁ একদমই ঠিক আছে admission টা করিয়ে নিই তারপরে দেখি কি বলছেন sir রা যদি বলেন যে ওখানেই করে দেবে তাহলে ওখানে করে নেব না হলে বাইরে কোথাও একটা cafe এতে গিয়ে করে নেব

আচ্ছা তোদের college এ class কদিন কদিন হয় আমাদের college এ class হয় পাঁচ দিন তোমার বুধ বার আর বৃহস্পতি বার ছুটি থাকে আচ্ছা

হ্যাঁ তোমার বুধ বার বৃহস্পতি বার যেটা বললাম যে ছুটি থাকে আর শুক্র বার থেকে মঙ্গল বার অবধি তোমাকে class করতে হয় আচ্ছা আচ্ছা দিদিভাই এরকম আরকি ব্যবস্থা তোমাদের college এ আছে ধর college এ আমি পড়াশুনা করছি কিন্তু ধরে পাশাপাশি যদি অন্য কিছু করি আমি যদি ধর কোনো দিন college যেতে পারলাম না বা class attend করতে পারলাম না তাহলে কি কোনো অসুবিধা আছে তো তুইতো করছিস বলেই জিজ্ঞাসা করছি না না সেরকম কিছু অসুবিধা হবে না ধরো দেখো আমি যেমনকি পড়াশুনো করছি plus তোমার একটা job ও করছি ঠিক আছে তো আমার এই job এর সমস্ত কাগজপত্র গুলো কিন্তু college এ জমা আছে তাই জন্য sir রা জানে যে হ্যাঁ আমি job করি বলে আমি class attend করতে পারি না কিন্তু আমাকে একটা নিয়ম করে দেওয়া হয়েছে যেটা হচ্ছে যে আমাকে বল বলা হয়েছে শনিবার রবিবার এসে class করতে তো আমি তো ভাবলাম আমার শনিবার অব্দি কাজ থাকে আমি শনিবার দিন তো যেতে পারিনা তাই জন্য আমি শুধু রবিবার রবিবার গুলো গিয়ে class করি আর যদি কোন দিন পরীক্ষা থাকে বা কোন কাজ থাকলে কোন seminar থাকে বা কোন programme থাকে তখন আমাকে যেতে হয়

হ্যাঁ তোমার এখন তো offline এই হচ্ছে কারণ হচ্ছে এখন তো ধরো এই pandemic situation টা একটু কমেছে কোরোনার ব্যাপারটা বুঝতেই পারছ তো এটা একটু কমার পর এখন তো সব offline পরীক্ষাও হচ্ছে offline class ও হচ্ছে আর offline সমস্থ রকমের programme গুলোও হচ্ছে হ্যাঁ কিছুদিন আগে তো শুনলাম যে তুই offline এ পরীক্ষা দিচ্ছিস হ্যাঁ তো তারপরে আর তোর সঙ্গেতো ক

আমার সব পরীক্ষা খুব ভালোই হয়েছে খারাপ কিছু হয়নি ধরো পড়াশোনা তো অনেক আগে থেকেই করছিলাম আমি প্রথম দিক থেকেই কারণ হচ্ছে আমি জানতাম যে এইবার আমাদের offline এই পরীক্ষাটা হবে ঠিক আছে তো ওই offline তে পরীক্ষার ভয় ভয় একটা থাকলোও তো মানে কি বলতো যে মনে হতো যে ই যদি fail করে যায় বা কিছু একটা হয়ে যায় তাহলে কি হবে তাই জন্য পড়াশোনাটা মানে continue করেই আমি কাজও করছিলাম আর offline পরীক্ষার জন্য ভালো ভালো preparation ও নিয়ে ছিলাম

ভালো rank না করলে কোথাও আমরা chance ও পাবো না হ্যাঁ সেটা তো স্বাভাবিক এখন যা competition চলছে তুমি যদি ভালো result না করো তাহলে তুমি চাকরি পাবে না কিছুই পাবে না তারপর তোমার placement আসে যখন আমাদের college থেকে বড় বড় company থেকে তখন কি হয় যদি আমরা interview টা crack না করতে পারি ভালো করে যদি english এ কথা না বলতে পারি ভালো করে যদি নিজেদেরকে present না করতে পারি তাহলেতো আমরা কোন কিছুই আর present করতে পারলাম না তাই না বলো

আর বিশেষ করে ধরে ইংরেজি তে কথা বলা ইংরেজিটা খুব ভালো মতনই চর্চা করতে হবে হ্যাঁ english এ কিন্তু সত্যি বলতে খুব ভালোভাবেই কথাটা বলতে হবে তুমি english কথাটা ঠিকঠাক বলতে পারো তো আমি বলতে পারি কিন্তু খুব একটা তোর মতো ভাবে বলতে পারি না তবুও এখন অভ্যেস করতে হবে একটু study করতে হবে english টার দিকে হ্যাঁ সেটা তো করতে হবেই তো তুমি করবে ভালোভাবে তোমার হয়ে যাবে অত চিন্তা করতে হবে না সেটাই ওটাই ভাবছি এখন আসলে তুই তো আছিস তো তোর থেকে তখন বাকিটা শিখে পরে নেবো হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না আমি তো আছি আমি করবো তোমাকে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করার ছিল তোকে এই যে ধর college এ ভর্তি হবো এখানে যে college এ পড়াশুনা করবো তো এর পাশাপাশি কি বাইরে কোথাও কি কোনো tuition ই বা নিতে হবে নাকি না tuition ই যে নিতে হবে কোনো মানে নেই ঠিক আছে দেখো আমি জানি এটুকু আমাদের এই college এর sir রা বা ma~ mam রাখুব ভালো পড়ান খুব ভালো করে বুঝিয়েও দেন তুমি যদি চার বারেও না বুঝতে পারো পাঁচ বারেও না বুঝতে পারো তারা কিন্তু তোমাকে বারবার করে বুঝিয়ে দেবে ঠিক আছে তো আ~ আশা করি আমার যা মনে হয় তুমি যদি regular class করো তাহলে তোমার কোনো tuition লাগবে না আচ্ছা তাহলে বলতে গেলে তোর তাহলে অনেকে কি হয় বলতো শিক্ষার দিকটা কি হয় সবাই কিন্তু হাতে ধরে কোনোদিন শেখায় নি যার যেখানে ভালো লাগলো যে sir mam রা একবার বুঝতে না পারলেও বারবার বুঝিয়ে দেন তারা সময় দেন ছাত্রদের কে ভালো করে শেখার জন্য এটা কিন্তু বেশ ভালোই লাগলো

তুমি পরের দিনকে তুমি যদি শরীর চায় যেই subject এর যেই sir বা mam থাকেন তাদের কাছে গিয়ে তুমি tiffin এর সময় বা যেকোনো ফাঁকা সময়ে গিয়ে বুঝে নিলে তারাও তোমাকে personally খুব ভালোভাবে বুঝিয়ে দেবে তাহলে তো sir mam এর ব্যবহার যথেষ্টই ভালো খারাপ তো কোনোদিক দেখছিনা আর তার পাশাপাশি ভালো করে পড়াশুনাটাও করতে হবে সবদিকে তো সমান ভাব হ্যাঁ সেটা তো ভাবাই স্বাভাবিক তুমি আজকের উচ্চ মাধ্যমিকের জন্য ভালো করে পড়াশোনা করেছে বলেই তো result করেছো আর বলেই তুমি আজকে engineering পড়ার chance টা পেয়েছো যদি ভালো করে না পড়তে result ভালো করতে না তাহলে engineering পড়ার chance টাও পেতে না ব্যাপারে কি বলছিস উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় যে পড়ি মানে খাটাখাটনি করেছি না কি বলবো রাত রাত জেগে পড়েছি সমস্থ রকম বই পত্র ঘেঁটেছি জানিস কতো বই পড়েছি কতো প্রশ্নের উত্তর কত প্রশ্ন আমার মা তো কোথাও কোথাও থেকে কত কি বই কিনে এনে দিয়েছিলো আমাকে বলছে যে একবার এখন থেকে কে কিছু প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে বার কর আবার বলছে যে ওই বই থেকে কিছু প্রশ্ন খুঁজে খুঁজে বার কর নিজে নিজে উত্তর লেখ খুব পরিশ্রম করেছি রে এমন কি আমার সঙ্গে সঙ্গে আমার মাও খুব পরিশ্রম করেছে হ্যাঁ গো আমি জানি আমি ধরো এইটা জানিনা যে HS পরীক্ষা টা কেমন হয় বা কিছু কারণ হচ্ছে আমি class ten যখন দিই মানে আমি মাধ্যমিক দেওয়ার পর আমি একটা joint এর পরীক্ষা দিই সেই joint এর পরীক্ষাতেই আমার result খুব ভালো হওয়াতে কি হয় আমি polytechnic করতে লাগি সেটা আমার তিন বছরের হয় diploma সেই diploma করতে লাগলাম engineering এ তারপর কি হয় আমি দি তিন বছর করার পর আমি B tech ভর্তি হয়ে গেছি সোজা বা এই তুই কিন্তু এই line টা কিন্তু ভালোই ধরেছিস একদম মানে ঠিক line ধরেছিস এতে তোর পড়াশুনাটা ও পাবে আবার তোর ভবিষ্যতে কোন একটা ভালো চাকরি বাকরিও হয়ে যাবে তখন তুই বাইরে চলে যেতে পারবি হ্যাঁ আসলে আমার না engineering line টাতে সেরকম অত ইচ্ছা ছিল না আসার আমার ভা ইচ্ছে ছিল যাতে আমি তোমার LLB করি law নিয়ে পড়াশোনা করি

তোর subject টা কিন্তু খুব একটা মন্দ নয় খুব সুন্দর subject নিয়ে তুই পড়াশোনা করছিস ঠিক আছে আরেকটু ভালো করে পড়লে আর একটু যদি চাপ দিয়ে পড়াশোনা করিস

তাহলে আমার মনে হয়না যে কোনো subject ই আমাদের কাছে সোজা হয়ে উঠবে না হ্যাঁ সেটাতো স্বাভাবিক যদি পড়াশোনা না করি তাহলে কিন্তু কিছুই হবে না

সেই যা diploma তে করেছি সেই গুলো ছিল basic এখন আমি যা করছি সেগুলো সব হচ্ছে internally core সেটাই basic আর internally core টাই হচ্ছে main এই দুটোই হচ্ছে সবচেয়ে একটা মানে খুব vital জিনিস যাইহোক ভালোই হলো তুই যেরকম একটা line ধরে পড়ছিস খুব ভালো লাগলো কিন্তু এখন দেখা যাক আমি এখন চাই তোর সাথে যাবো admission নিয়ে আমিও মন দিয়ে পড়াশোনা করব কেনো জীবনে আমারও অনেক কিছু করার উহ লক্ষ্য আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তো তুমি কি কোন কাজ কাম করবে হ্যাঁ এখন কি কোন job fob করবে না শুধু পড়াশোনার দিকটাই যাবে দেখ এখন তো ভাবছি মন দিয়ে পড়াশুনো ব্যাপারে শুরু করব কারণ ধরে যদি মন দিয়ে পড়াশোনা না করি তো আমার মনে হয়না আমি ভালো কিছু rank করতে পারবো যদি ভবিষ্যতে কখনও যদি কোনো ভাল কিছু কাজ পাই বা চাকরি বাকরি যদি কিছু পাই তখন ওটা পাশাপাশিও করবো বা সঙ্গে সঙ্গে পড়াশুনাটাও চালিয়ে যাবো

যখন চাকরি করবে তো তখন কি হবে ওই চাকরি করার সময় যখন joining letter পাবে বা offer letter পাবে সেই গুলো কিন্তু অবশ্যই college এ জমা দিয়ে দিও তাহলে কি হবে তোমার কিন্তু কোন অসুবিধেটা হবে না করার সময় একদম তাই এটাই করব ভাবছি যদি ধর আমি যদি এমনি যদি আলাদা ভাবে কোথাও চাকরি পেয়েও যাই তাহলে জমা দেব আহ যদি college থেকে যদি কোন কিছু ব্যবস্থা করতে পারে আমি তো শুনেছি college থেকে ওরকম ব্যবস্থা আছে চাকরির জন্য যদি ধর ওখান থেকে কোন ব্যবস্থা হয় তাহলেতো কোনো ব্যাপারই নেই ভালো করে পড়াশোনা করে তখন সেখানে চাকরিতে ঢোকা যেতে পারে হ্যাঁ হ্যাঁ সেটাও হবে খুব ভালো কথা বলেছ খারাপ কিছু বলনি এক খুবই দারুণ কথা তুমি তাই করো এখন আপাতত তুমি আমার সঙ্গে বুঝেছ

হ্যাঁ হ্যাঁ আমি কথা বলে নেবো আর তোমার

কি documents কী কী লাগবে আমি তোমাকে হোয়াটসঅ্যাপে message করে দেবো তুমি ওই গুলো নিয়ে নিও xerox করে নিও তারপর তোমার উচ্চ মাধ্যমিকের মাধ্যমিকের সমস্ত জায়গার পড়াশোনার certificate বলো marksheet বলো সেগুলোও নিয়ে নিও আসল গুলো নিয়ে নিও xerox গুলোও করে নিও বুঝেছো ঠিক আছে সবকিছু নিয়ে নেবো নিয়ে একদিন তোর সাথে যাবো বোলপুরে গিয়ে ভালো করে college এ কথা বলে নেবো sir রা কি বলছেন সেগুলো শুনেটুনে নেবো তারপরে তখন ভর্তি হয়ে নেবো হ্যাঁ হ্যাঁ একদমই তুমি করে নাও আমি কথা বলে নিই sir mam দের সঙ্গে ঠিক আছে ঠিক আছে বেশ তাই করে নিবি আর কোনো অসুবিধা হলে তুই তো আছিস হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না আজকে অনেক কথা হলো আর তোমাকে আমি পরে phone করবো কেমন আচ্ছা বেশ ঠিক আছে রাখলাম রে হ্যাঁ ঠিক আছে রাখ হ্যালো, রি~ আহ রিতা আমি প্রশান্ত বলছি, বলনু। হ্যাঁ ভালও আছি। রিতা first of all আহ Good Aft~ Good Afternoon and thank you, join করার জন্য। একটু সুন্দরবন সম্বন্ধে জানতে চাই। Basically আমরা সুন্দরবনের ব্যাপারে একটা study করছি। সুন্দরবন এর lifestyle বা আরও সব details নিয়ে আমরা একটু study করছি । তো আপনার কাছ থেকে আমি একটু detail এ জানতে চাইনি যে আপনি সুন্দরবনে যে travel টা করেছিলেন, আহ কয়েক বছর আগে, তো সেইটার, কি planning কি করে করেছিলেন, বা কোথা দিয়ে কি ভাবে গিয়েছিলেন। আহ booking কিভাবে করে ছিলেন। এইসব পুরো details নিয়ে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই। তো সুন্দরবন এ আপনি কবে গিয়েছিলেন, যদি একটু প্রথমে বলেন।

Correct । তো সুন্দরবন এ আপনি গেছিলেন আহ কোথা দিয়ে? Ok ok আহ তো basically আহ আপনার যেটা আপনি বলতে চাইছেন সেটা হচ্ছে যে আহ ওই কানি~ মানে এখান থেকে আপনি গাড়ি করে ক্যানিং গেছিলেন। কানিং এ train করে ক্যানিংয়ের গেছিলেন। তারপরে ক্যানিং থেকে boat এ করে আপনি সুন্দরবন ঘুরেছিলেন। Right? আচ্ছা আচ্ছা।

আহ সেটাই। তো সেইটা আমার আপনার মনে হয় না যে সেখানে যদি government একটা কিছু সুন্দরবন special train করে মানে, সুন্দরবনের tourism টাকে। আহ promote করার জন্য, তাহলে সেটা একটা ভালো জিনিস হয়। মানে আমি একটা example দিচ্ছি আপনাকে, যেটা বললে। হ্যাঁ মানে সুন্দরবন এর ব্যাপারে যখন কথা হয় তখন আমার যেটা সবসময় মনে হয়েছে যে ধরুন, দীঘা আহ দীঘা বা দার্জিলিং বা এই সব জায়গাগুলো যেরম ভাবে লোকে preference । দেয়, বা যেমন ভাবে government promote করে, সেই তুলনায় সুন্দরবন হয়ত প্রচণ্ড underprivileged বা সুন্দরবন কে ওতটা promote করা হয়না। আজকে যদি দিঘাতে কেউ যেতে চায় তাহলে দীঘাতে অনেক bus রয়েছে দীঘাতে যাবার জন্য অনেক train রয়েছে। যেগুলো যথেষ্ট ভালো। কিন্তু আজকে যদি লোকে সুন্দরবন যেতে চায়, তাহলে সেগুলো একেবারে সেই normal local train এ করে আপনাকে travel করতে হবে ক্যানিং পর্যন্ত। যেইটা আরকি সকালবেলা আমি জানি যে। খুব ভীড় হয় বা একদম local train তো সেখানে হয়তো সবাই আহ comfortable হয়না যে মানে, ওখানে ওরম ভাবে travel করার জন্য।

water body র জায়গা ম্যানগ্রোভ বা, তো ওখানে গাড়ি তো সব জায়গায় সব island এ যাওয়া যায় না। অনেকে সেই ভয়ে গাড়িটা এক জায়গায় পড়ে থাকবে সেই risk টা নিতে চায়না।

আহ সুন্দরবন এর আহ tourism আহ কে অনেকটা Promote করা যাবে। Because সুন্দরবন হচ্ছ্যে আমাদের world এর seven wonders এর ভেতরে একটা বর~ মধ~ একটা। তো সেইটা সেই অর্থে দাড়িয়ে promotion টা বোধহয় সেইরকম ভাবে হয় না Correct মানে সেই জিনিসটা অনেকটা বেড়ে যাবে। তো সুন্দরবনে। তো সুন্দরবনে তো সুন্দরবনে আপনি ছিলেন কোথায়? আচ্ছা। আহ two nights three days আপনি ছিলেন, তাইতো? তো two nights three days আপনি, মানে পুরটাই hotel এই ছিলেন? যেটা বলছেন নাম টা?

Right তো এবারের ব্যাপারটা হচ্ছে যে~ আপনি~ আহ ওখানে অনেকে বলে যে বাঘ তো দেখা যায় না। কিন্তু বাঘের আহ পায়ের ছাপ দেখা যায়। তো সেটাই আ~ সেটাই আর কি, অনেক এ বলে, যে বাঘ এখানে কিছুই দেখা যায় না। But ঐ বাঘের পায়ের ছাপ দেখা যায় আরকি। তো সুন্দরবন হ্যাঁ বলুন। Right মানে সেই জিনিসটাই হচ্ছে সবাই একই কথা বলে আর কি। live বাঘ দেখেছে তো সেই রম lucky বোধহয় খুব, কম লোকই আছে বা নেই বললেই চলে। generally লোকে যেটা দেখে, ঐ watch tower গুলো আছে। সেই watch tower হয়তো আহ বাঘের ওর কাছাকাছি গেলে হয়ত বাঘের ছাপ দেখতে পায়, বা এইরম জাতিও জিনিস। আহ দেখতে পায়। তাছাড়া বাঘ দেখেছে এরম কেও butcrocodile গোসাপ, আহ বুনো সব~ বুনো শুয়োর, বা হরিন এই জিনিসগুলো অনেকেই দেখেছে বলে। Right. সেই জিনিস গুলো specific তো আর হয়না। তো আপনি আহ আপনার trip plan টা একটু বলবেন, share করবেন।

একটু যদি slowly বলেন, তাহলে সুবিধা হয় আমার বুজতে।

আচ্ছা আচ্ছা। তো এই যে trip মানে তো আমার মনে আছে, আমি দু~ বছর দুয়েক আগে যখন সুন্দরবন গেছিলাম তো অনেকটা experience তো আপনার মতই similar । ত basically আহ আমরা সারা দিনটা যেটা করতাম সেটা হচ্ছে, ঐ bote এই কাটাতাম। তো bote এ কাটালে পর মানে ঐ bote গুলো খুবই মানে, ওটা bote বলা ভুল, ওটা basically আহ কি বলব আরকি, ট্রলার type এর। বড়ো size এর এবং আহ তলার portion তাতে আপনার আহ প্রায় ভালও bed বা শোয়ার ব্যবস্থা থাকে, toilettoilet থাকে। হ্যাঁ toilet obcourse,

stay করে যায়। তো bote গুলো ওরকমই, ট্রলার গুলো ওরকমই থাকে। আর ট্রলারের মানে, two store এই ট্রলার হয় basically । তো অপরের part তাতে যেটা থাকে, একদম raling দেওয়া open । তো সেই খানে আপনি ওরা chair দিয়ে দেয়। তো সেই খানে আপনি বসে time, spend করতে পারেন. তো সারাদিন টাই আপনাকে objective টা হচ্ছে ওখানে বসে time spend করতে হবে। আর কারণ সুন্দরবনের হয়তো আপনি বাঘ কে দেখতে পাচ্ছেন না। কিন্তু বাঘ হয়তো আপনাকে দেখতে পাচ্ছে। ব্যাপারটা সে রকম। এতটাই dance ওখানে জঙ্গল। ম্যানগ্রোভে forest । তো সুন্দরবনে আর একটা জিনিস হচ্ছে যে ওখানে যা খাওয়া-দাওয়া, তো bote এই ওঁরা রান্না করে। তো ওঁরা ওখানেই prepare করে আপনাকে দেয়। তো সারা দিনটা আপনি ঐ ট্রলার এ থাকলেন। থেকে ওদের সাথে ঘুরলেন। basically ওখানে অনেক। গুলো watchtower আছে। spot আছে। যেগুলো তে আপনি গেলেন। গিয়ে পর ওখান থেকে basically আপনি যেমন বললেন, কিছুই দেখা~ মানে luck ভালও থাকলে দেখা যায়। আহ তো গোসাপ, বা, হরিন, বা বন্য শুয়োর, এগুলো তো দেখা যাই। তারপরে ঐ এক একটা watchtower এ যেতে হয়। তারপরে আবার watch tower থেকে back করে আহ ট্রলারে আসতে। করে সারাদিনটা ওখানে ঘুরে, বিকেলবেলা ওঁরা আপনাকে আবার hotel এ drop করে। হোটেলে রাত্রিতা stay করে, আবার পরের দিন সকালবেলা ট্রলার এ করে ঘোরা। তো আহ মানে খায়য়া দায়য়ার experience কিরম ছিল?

আচ্ছা, খাওয়া দাওয়া টে ওখানে আহ মানে, food নিয়ে আপনার সেরম কিছু, ওখানে problem হুয়নি। তো hotel এ, hotel বলছি, আপনার ট্রলার এই কি আহ সব কিছু cooking আপনারা করিয়ে ছিলেন? তো আপনাদের group এ আপনারা কজনের group ছিল? আহ পনেরো জন এর group । আচ্ছা। তো আহ তো মোটামুটি costing কীরকম পরেছিল per head? আচ্ছা। তো আপনারা কি আরও কোথাও এটাকে আহ মানে negotiate করেছিলেন, rate বা এরম কিছু হয়েছিল কি? আচ্ছা। আছা। তো basically আপনারা rate বা এই গুলো সম্বন্ধে আহ খুব বেশি আহ তাহলে আপনি জানেন না যে, কত টাকা নিয়েছিল বা কীরকম charge ।

যে আহ পরপর পরপর দেখে যাচ্ছেন, কোন সেরকম কোনো variation বা difference নেই। মানে আপনার, আপনি বলছেন যে, আহ মানে সুন্দরবন যেতে গেলে একটা বড় group নিয়ে যাওয়া উচিত সবসময়। আচ্ছা।

দুহাজার কুড়ি সালের মার্চ মাস থেকে করোনার জন্য সারা ভারতে lockdown ঘোষিত হয়। এরপর প্রায় দুবছর বিশ্বের সামনে দিয়ে আমাদের ভারত উম কারন করোনা সঙ্ক্রমণ কখনো বেড়ে গেছে। কখনো আমাদের অধিকাংশভাবে বন্ধি অবস্থা থেকে মুক্তি পেয়াছি। কখনো আবার সম্পর্ক বৃদ্ধি

আমাদের থেকে প্রায় দুবছর সময় ধরে আমাদের সঙ্গে লুকোচুরি খেলা করে কোনো স্তরে ক্ষতির মুখে করে গেছে। ভারতের অর্থনীতি ও শিক্ষা, স্বাস্থ্যকেন্দ্র প্রাণহীন ঘটেছে। অসংখ্য মানুষের অর্থনীতিবিদ